আ ওরকম কিছু দালান মন্দির দক্ষিনেশ্বরের দিকে দেখা যায়।

যেখানে রুগীদের ট্রিটমেন্ট -ও করা হয় আবার যারা ডাক্তারি নিয়ে পড়াশুনো করতে যায় --

বেক্ট করা জিনিস। পাউরুটি বিস্কিট কুকিস . এখন তো তারপর পেস্ট্রি . এবার মানুষজন তো শুধু পাউরুটি বিস্কিট পেস্ট্রি কিনে আনে না ।

কোভিড -এর সময় যেমন সব পুরো আমাদের এখানে ভীড় আমরা দেখতেই পাচ্ছিলাম না।

আর তাই তার দৌলতে সবসময়ে আমাদেরকে এস.বি.আই. এ.টি.এম. -এ যেতে হয় ।

আমাদের বাড়ির আশেপাশেও এরকম বহু এখন ছোট ছোট সুপার মার্কেট খুলেছে ।

কিন্তু আমি এখন দেখেছি। যে ওখানে এক দুটো এরকম দোকান খুলেছে যেখানে আবার আ রাত্রিবেলা খাওয়ার শেষে গরম দুধ পাওয়া যায়।

যেগুলো সবুজে ঘেরা। নর্থ ইস্ট -এর দিকে গেলে উম শীতকালে না গিয়ে যদি অন্য সিজন -এ যাওয়া যায়--

প্রিন্সেপ ঘাটে যখনই যাই নৌকো চড়লে এই সেতুর নীচ থেকে যাই।

ওখান থেকে-এ দেখতে-এ উ ভিউ -টা সেম পুরো এরকম লাগে। যে লেক -ও আবার বাড়ি ঘরও।

আমরা চাইনিস -এর মেন সস বলতে ভিনিগার আর সোয়া সস বুঝি।